এটা একটি বিয়ের মণ্ডপ যেটাতে--

এই টপ -টি বইয়ের দোকান।

যেটো উপর থাকে জল পড়ানো হচ্ছে। পাহাড় থেকে নিচে নামছে।

যেটাতে অনেকই সামান রাখান আছে ইলেক্ট্রনিক ।

খেলনের জিনিস রাখানো আছে দোকানটোরে ।

এইটা একটি মহাত্মা গান্ধী স্ট্যাচু

অনেকই লোক আসিছে ঘুরবার জন্যে ।

যেটা মেলাতে ভিতরে তারা মাছা লাগানো গিয়েছে।

এই শো -রুম তা দেখতে বহুত সুন্দর।

এট একটি কফি শপ এ।

এ দৃশলা দেখতে বহুত সুন্দর লাগছে মেয়ে দৃশলা ।

এটা একটি ডাক পোস্ট র বিল্ডিং ।

এই যেখানে পোগ্রাম হচ্ছে সেটা দেখতে খুব সুন্দর--